লিব্রিঅফিস ইমপ্রেস -এ কাস্টম অ্যানিমেশন বা স্বনির্ধারিত অ্যানিমেশন সংক্রান্ত কথ্য টিউটোরিয়াল এ আপনাদের স্বাগত
এই টিউটোরিয়াল এ আমরা শিখবো কিভাবে ইমপ্রেস এ স্বনির্ধারিত অ্যানিমেশন তৈরী করা যায়
এখানে আমরা উবুন্টু লিনাক্স 1004 এবং লিব্রিঅফিস সংকলন সংস্করণ 334 ব্যবহার করছি
প্রথমে sample impressওডিপি উপস্থাপনাটি খুলুন
আসুন স্লাইডস অংশ থেকে পোটেনশিয়াল অল্টারনেটিভস থাম্বনেল এ ক্লিক করুন
এই স্লাইড এখন মুখ্য অংশে প্রদর্শিত হচ্ছে
এবার আমাদের উপস্থাপনাকে আরো আকর্ষণীয় করার জন্য স্বনির্ধারিত অ্যানিমেশন ব্যবহার করা শেখা যাক
স্লাইড এর বাম থেকে প্রথম টেক্সট বাক্সটি নির্বাচন করুন
এটি করার জন্য লেখাটির উপর ক্লিক করুন এবং তারপর প্রদর্শিত সীমানার উপর ক্লিক করুন
ইমপ্রেস উইন্ডোর ডান দিকে টাস্কস অংশে ক্লিক করুন কাস্টম অ্যানিমেশন
এড ক্লিক করুন
কাস্টম অ্যানিমেশন ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে
লক্ষ্য করুন এন্ট্রান্স ট্যাবটি খোলা আছে
কিভাবে পর্দায় বস্তুগুলি আসবে সেটি নিয়ন্ত্রণ করে এন্ট্রান্স ট্যাব
আমরা পরের টিউটোরিয়ালগুলিতে অন্যান্য ট্যাবগুলির সম্পর্কে জানবো
বেসিক এর মধ্যে নির্বাচন করুন ডায়াগোনাল স্কোয়ারস
আপনার অ্যানিমেশন কোন গতিতে প্রদর্শিত হবে সেটিও আপনি নিয়ন্ত্রণ করতে পারেন
স্পিড ড্রপ ডাউন বাক্সে ক্লিক করুন স্লো নির্বাচন করুন এবং ক্লিক করুন ওক
ইফেক্ট ক্ষেত্রের দ্বারা আপনি অ্যানিমেশন নির্বাচন করতে পারেন
ইফেক্ট ক্ষেত্রের নীচের বাক্সতে সেই অ্যানিমেশন প্রদর্শন করা হয় যেটি উপস্থাপনাতে যোগ করা হয়েছে
লক্ষ্য করুন প্রথম অ্যানিমেশনটি অ্যানিমেশন তালিকায় যুক্ত হয়ে গেছে
নীচে স্ক্রল করুন এবং ক্লিক করুন প্লে
এখন মুখ্য অংশে আপনার নির্বাচিত সবকটা অ্যানিমেশন এর পূর্বরূপ দেখা যাচ্ছে
এলটিএলটি বিরাম জিটিজিটি এবার স্লাইড এর দ্বিতীয় টেক্সট বাক্স নির্বাচন করুন কাস্টম অ্যানিমেশন এর মধ্যে ক্লিক করুন এড
প্রদর্শিত কাস্টম অ্যানিমেশন ডায়ালগ বাক্সে বেসিক অ্যানিমেশন এর মধ্যে নির্বাচন করুন ওয়েজ গতি মিডিয়াম বা মধ্যম নির্ধারিত করুন
ক্লিক করুন ওক
লক্ষ্য করুন এই অ্যানিমেশনটি বাক্সতে যুক্ত হয়ে গেছে
লক্ষ্য করুন আপনি অ্যানিমেশনগুলি যেভাবে পরপর তৈরী করেছেন তালিকায় সেই ক্রমেই দেখা যাচ্ছে
দ্বিতীয় অ্যানিমেশন নির্বাচন করুন প্লে বোতামে ক্লিক করুন বিরতি আপনি পূর্বরূপ দেখার জন্য একাধিক অ্যানিমেশন নির্বাচন করতে পারেন
এটি করতে অ্যানিমেশনগুলি নির্বাচন করার সময় শিফট কী চেপে ধরুন
ক্লিক করুন প্লে
এখন এখানে আপনার নির্বাচিত সমস্ত অ্যানিমেশনগুলিগুলির পূর্বরূপ দেখা যাচ্ছে
বিরতি এখন তৃতীয় টেক্সট বাক্স নির্বাচন করুন
লেআউটস -এর মধ্যে ক্লিক করুন এড
এন্ট্রান্স ট্যাবে বেসিক -এর মধ্যে নির্বাচন করুন ডায়মন্ড
গতি বেগ স্লো নির্ধারিত করুন ক্লিক করুন OK
প্রতিটি অ্যানিমেশন এর কিছু নির্দিষ্ট নিজস্ব বৈশিষ্ট্য থাকে
আপনি চেঞ্জ অর্ডার বোতাম ব্যবহার করে অ্যানিমেশন গুলির ক্রম পরিবর্তন করতে পারেন
প্রতিটি অ্যানিমেশন এর নিজস্ব বৈশিষ্ট্যগুলি দেখে নেওয়া যাক এবং শেখা যাক কিভাবে সেগুলি পরিবর্তন করা যায়
তালিকায় প্রথম অ্যানিমেশন এর উপর ডবল ক্লিক করুন
এটি হলো ডায়াগোনাল স্কোয়ারস বিকল্প
ইফেক্ট অপশনস ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে
স্বাভাবিকভাবে ইফেক্ট প্রদর্শিত হয়
সেটিংস এর মধ্যে ডাইরেকশন ড্রপ ডাউন এ ক্লিক করুন এবং নির্বাচন করুন ফ্রম রাইট টো টপ
এর দ্বারা একটি অ্যানিমেশন ডান দিকে থেকে শুরু হয়ে উপরে চলে যায়
ডায়লগ বাক্স বন্ধ করতে ওকে ক্লিক করুন
আপনার যোগ করা অ্যানিমেশনটি দেখতে প্লে বোতামে ক্লিক করুন
আবার এই অ্যানিমেশন এর উপর ডবল ক্লিক করুন
ইফেক্ট অপ্রায়ন্স ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে
টাইমিং ট্যাবে ক্লিক করুন
ডিলে ক্ষেত্রে বিলম্ব বৃদ্ধি 10 সেকেন্ড করুন
এরফলে অ্যানিমেশনটি ১ সেকেন্ড পরে শুরু হবে
ক্লিক করুন ওক
এখন প্রথম অ্যানিমেশনটি নির্বাচন করা যাক
প্লে বোতাম ক্লিক করুন
আপনি এখন উপস্থাপনায় অ্যানিমেশন এর প্রভাব লক্ষ্য করতে পারছেন
তালিকার দ্বিতীয় অ্যানিমেশন এ ডাবল ক্লিক করুন
এটি হলো ওয়েজস বিকল্প
ইফেক্ট অপশনস ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে
টেক্সট অ্যানিমেশন ট্যাবে ক্লিক করুন
টেক্সট অ্যানিমেশন ট্যাবে লেখাকে অ্যানিমেশন করার বিভিন্ন পদ্ধতি উপলব্ধ আছে
গ্রুপ টেক্সট ক্ষেত্রে নির্বাচন করুন বাই 1স্ট লেভেল প্যারাগ্রাফ
এতে প্রতিটি বুলেট পয়েন্ট আলাদাভাবে প্রদর্শন করা হয়
পরবর্তী বিষয়ে যাওয়ার আগে কোনো বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করতে চাইলে তখন আপনি এই বিকল্পটি ব্যবহার করতে পারেন
ক্লিক করুন ওক
এই টিউটোরিয়ালটি এখন সময়িকভাবে বন্ধ করুন এবং এই অনুশীলনী টি করে নিন
বিভিন্ন অ্যানিমেশন তৈরি করুন এবং পত্যেক প্রতিটি অ্যানিমেশন এর জন্য ইফেক্ট বিকল্পটি ব্যবহার করুন
এখন শেখা যাক আমাদের তৈরী করা অ্যানিমেশনগুলি কিভাবে দেখবো
স্লাইড শো বোতামে ক্লিক করুন
তারপর পর্দায় যেকোনো স্থানে ক্লিক করে আপনি অ্যানিমেশনটি দেখতে পারবেন
একটি উপস্থাপনার একঘ্নেয়েমি কাটাতে অ্যানিমেশন একটি খুব ভালো উপায়
যে বিষয়গুলো সাধারনভাবে বোঝান কঠিন অ্যানিমেশন এর দ্বারা সেটি খুব সহজেই বোঝানো যায়
তবে খুব বেশি অ্যানিমেশন ব্যবহার করবেন না160
অতিরিক্ত অ্যানিমেশন আলোচনা মূল বিষয়বস্তু থেকে শ্রোতাদের মনোযোগ সরিয়ে নিয়ে যেতে পারে
এখানেই এই টিউটোরিয়ালটি সমাপ্ত হলো
এই টিউটোরিয়াল এ আমরা স্বনির্ধারিত অ্যানিমেশন এবং ইফেক্ট বিকল্প সম্পর্কে শিখেছি
এখন আপনার জন্য একটি অনুশীলনী আছে
তিনটি বুলেট বিন্দুযুক্ত একটি টেক্সট বাক্স তৈরি করুন
লেখাগুলি এমনভাবে অ্যানিমেশন যোগ করুন যাতে একটি লাইনের পরে আরেকটি লাইন আসে
এই অ্যানিমেশনটি চালান
নিম্নলিখিত লিঙ্ক এ উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়
আপনার ভাল ব্যান্ডউইডথ না থাকলে আপনি এটি ডাউনলোড করেও দেখতে পারেন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
এই টিউটোরিয়াল এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ
শুভবিদায়